এটা একটা পার্ক যেখানে একটা কুয়োর মতন ফাঁকা জায়গা আছে ।

ইহা এক পুরুলিয়া জেলা ইস্কুল ।

সেখানে দেখতে পাচ্ছি আমরা একজন একটা গাড়ি দাঁড়িয়ে আছে ।

দেখছি আমরা তিনজন লোক ঐদিক থেকে চোল হেঁটে হেঁটে আসছেন এবং এইদিক থেকে স একজন সাইকেল ওয়া--

তারপাশে পোল আছে লাইন টানা হয়েছে সেখানে একটা--

এখানে বিবাহ ঘর মনে হচ্ছে। এটা একটা বিবাহ ঘর ।

অনেক লোক আছে এইখানে আজকে এখানে একটা রাস্তা আছে যে দিক থেকে মানুষ যাতায়াত করে ।

এখানে অনেক ল্যাপটপ দেখা যাচ্ছে সারি সারি ল্যাপটপ ।